ঝুড়িতে কোয়াশ ওল ফুলকপি আলু অনেক রকমের সবজি দেখা যাচ্ছে।

জঙ্গলে অনেক ফার্ন গাস দেখা যাচ্ছে।

কিছু হরিণকে চারপাশে ঘুরতে দেখা যাচ্ছে।

অনেকগুলো মানুষ সোফা -য় বসে রয়েছে।

ভেতরে ছোট ছোট ফুল গ-গাছের টব এবং পাথর রয়েছে।

মাঠের চারপাশে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে।

ছোটো চারাগাছগুলিকে বস্তা দিয়ে ঘেরা রয়েছে।

চারপাশে অনেক খেজুর গাছপালা নার সুপোরী অনেক গাছপালা দেখা যাচ্ছে।

এখানে সব মানুষ মাকস পড়ে দাঁড়িয়ে আছে।

একটি মানুষ ব্যাংক -এর বই নিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে।

এবং কিছু মহিলা তাদের হাতে করতাল রয়েছে।

মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ওপরে ও একটি ক্রুশ চিহ্ন রয়েছে।

চারপাশে বড়ো বড়ো অনেক গাছপালা দেখা যাচ্ছে।

এখানে এটি বিল্ডিং দেখা যাচ্ছে।

চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে।

পাশে একটি গ্যাস সিলিন্ডার রয়েছে।

বারান্দায় দড়িতে অনেকগুলো কাপড় নাড়া আছে।

আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে।

উপরে অনেকগুলো মূর্তি দেখা যাচ্ছে।

মন্দিরটির সা পাশে একটি দোকান দেখা যাচ্ছে।

মাঠের মধ্যে অনেক ঘাস দেখা যাচ্ছে।

অনেকগুলো লাইট জ্বলতে দেখা যাচ্ছে।

এটাতে লেখা রয়েছে টি হাউস ।

দোকানের মধ্যে অনেক প্যাকেটিং খাবার অর্থাৎ কুরকুরে চিপস ঝোলানো আছে।

রাস্তার ধারে কিছু ঘাস দেখা যাচ্ছে।